এখানে- একটি টেকনো ওয়ার্ল্ড বলে কোন সব দেখা যাচ্ছে ও দেখে মনে হচ্ছে ফার্মেসি সব --

বিল্ডিং দেখাচ্ছে বিল্ডিং -টি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে যার সামনে সিঁড়ি রয়েছে আর সিঁড়িতে দেখে মনে হচ্ছে দূর থেকে যে মার্বেল বসানো রয়েছে ।